লিনাক্স ফাইল সিস্টেম সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালটিতে স্বাগত জানাচ্ছি
আমি লিনাক্স অপারেটিং সিস্টেম যবহার করছি
আমি ধরে নিচ্ছি যে আপনি লিনাক্স অপারেটিং কিভাবে কাজ শুরু করতে হয় ত়া জানেন এবং মৌলিক র্নিদেশাবলী সম্বন্ধে আপনার কিছু ধারনার আছে
আপনি চাইলে এই ওয়েবসাইট এর অন্যান্য টিউটোরিয়াল গুলির সাহায্য নিতে পারেন
মনে রাখবেন যে লিনাক্স কেস সেনসিটিভ
এই টিউটোরিয়ালটিতে ব্যবহৃত সমস্ত র্নিদেশাবলী ছোট হাতের অক্ষরে আছে অন্যথায় সেটি উল্লেখ করা হয়েছে
লিনাক্স এ প্রায় সবকিছু ই একটি ফাইল
তাহলে একটি ফাইল কি160
দৈনন্দিন জীবনে আমরা ফাইল এ ডকুমেন্ট এবং কাগজ সংরক্ষণ করি
অনুরূপভাবে লিনাক্স এ ফাইল তথ্য সংরক্ষণ করার জন্য একটি ধারক
এখন জানা যাক ডিরেক্টরী কি
একটি ডিরেক্টরী ফাইল এবং অন্যান্য directories এর ধারক
ডিরেক্টরী আমাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ফাইল গুছিয়ে রাখতে সাহায্য করে
এইটি উইন্ডোজে ফোল্ডারের সমতুল্য
বিভিন্ন ব্যবহারকারী দের আলাদা নিজস্ব ডিরেক্টরী থাকে যা অন্যরা ব্যবহার অথবা পরিবর্তন করতে পারে না
যদি ডিরেক্টরী না থাকত তাহলে একটি সিস্টেম এর সব ফাইল গুলিকে আলাদা নাম দিতে হত
এটি বজায় রাখা খুবই কঠিন
যদিও ফাইল এবং ডিরেক্টরীর এই সংজ্ঞাগুলি তাদের সম্বন্ধে একটি সাধারণ ধারণার জন্য ভাল কিন্তু এগুলি সংপূর্ণ নির্ভূল নয়
অভ্যন্তরস্থ বস্তু ছাড়াও ফাইলের একটি নাম এবং কিছু বৈশিষ্ট্যাবলী বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন যেমন ফাইল টির তৈরী বা পরিবর্তনের তারিখ ও অনুমতি সংক্রান্ত তথ্য থাকে
ফাইল এর বৈশিষ্ট্যাবলী inode এ সংরক্ষিত হয়
ইনোড ফাইল সিস্টেম এর একটি বিশেষ দাতা ব্লক যাত়ে ফাইলের দৈর্ঘ্য ও ডিস্ক এ ফাইল টির অবস্থান সংক্রান্ত তথ্য থাকে
কম্পিউটার সিস্টেম ফাইল এর ইনোড সংখ্যা ব্যবহার করে ডিরেক্টরী কাঠামো আমাদের সুবিধার জন্য ফাইল এর নামকরণ করে কারণ বড় সংখ্যার চেয়ে নাম স্মরণ রাখা অনেক সহজ
প্রকৃতপক্ষে ডিরেক্টরী ত়ে অন্যান্য ফাইল থাকে না ডিরেক্টরী নিজেরাই একটি ফাইল যাতে অন্যান্য ফাইল গুলির ইনোড সংখ্যা এবং নাম থাকে
লিনাক্সে তিন ধরনের ফাইল আছে160 ১ নিয়মিত ফাইল অথবা সাধারণ ফাইল এইটি অক্ষরের একটি স্ট্রীম হিসেবে কেবল তথ্য ধারণ করে
২ ডিরেক্টরী আমরা পূর্ববর্তী স্লাইডে এই নিয়ে আলোচনা করেছি
৩ ডিভাইস ফাইল সমস্ত হার্ডওয়্যার ডিভাইস এবং যন্ত্রপাতি লিনাক্সে এই ফাইল হিসেবে বোঝানো হয়
একটি সিডি হার্ড ডিস্ক এমনকি একটি ইউএসবি স্টিক সবকিছুই লিনাক্সে একটি ফাইল
কিন্তু এর কারণ কি160
এইটি ডিভাইস গুলিকে সাধারণ ফাইলের মত করেই পড়তে ও লিখতে সাহায্য করে
লিনাক্সে সব ফাইল ই সম্পর্ক যুক্ত সংক্ষেপে বললে সব ফাইল একটি পরিবার তৈরী করে
একটি ডিরেক্টরী কিছু ফাইল ও সাবডিরেক্টরির ধারণ করলে একে অপরের সঙ্গে একটি পিতা- সন্তানের সম্পর্ক তৈরী করে
এভাবে লিনাক্স ফাইল সিস্টেম ট্রি তৈরী হয়
একদম চূড়ায় থাকে রুট যা একটি ফ্রন্টস্ল্যাশ এর দ্বারা বোঝানো হয়
এইটি অন্যান্য সব ফাইল এবং ডিরেক্টরী ধারণ করে
সঠিক পথ জানলে একটি ফাইল অথবা ডিরেক্টরী থেকে অন্যান্য গুলি সহজে যাওয়া যেতে পারে
লিনাক্স ফাইল সিস্টেম নিয়ে কাজ করলে মনে হয় যে আমরা ওই সিস্টেম ট্রি বরাবর চলছি
একটি কমান্ড ব্যবহার করলেই আপনি একটি স্থান থেকে অন্যান্য স্থানে যেতে পারবেন
আমরা এখন এটি দেখব
যখন আমরা লিনাক্স সিস্টেম এ লজিন করি তখন আমরা স্বাভাবিকভাবে হোম ডিরেক্টরি আসি
এখন টার্মিনাল এ গেলাম
হোম ডিরেক্টরী দেখতে লিখুন এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে h o m ই
এন্টার টিপলাম
এটি হোম ডিরেক্টরী এর পাঠনামে বা পথটি দেয়
আমরা একটি ডিরেক্টরী থেকে অন্য ত়ে যেতে পারি
সেই ডিরেক্টরী টিকে বর্তমান ডিরেক্টরী অথবা কর্মরত ডিরেক্টরী বলা হয়
পিডব্লুড কমান্ড আমাদেরকে বর্তমান ডিরেক্টরী দেখতে সাহায্য করেন
পিডব্লুড অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি
কমান্ড প্রম্পট এ পিডব্লুড লিখে এন্টার টিপুন
এখন এইটি আমাদের বর্তমান কর্মরত ডিরেক্টরী
আমরা আগেই বলেছি যে আমরা একটি ডিরেক্টরী থেকে অন্য ত়ে যেতে পারি
কিন্তু কিভাবে আমরা এটি করবো160
এর জন্য সিডি কমান্ড ব্যবহার করতে হবে
আপনাকে সিডি কমান্ড এর পরে আপনি যে ডিরেক্টরী ত়ে যেতে চান তার পথ টি লিখতে হবে
আমাদের বর্তমান ডিরেক্টরী পুনরায় দেখে নিতে কমান্ড প্রম্পট এ পিডব্লুড লিখে এন্টার টিপুন
তাহলে আমরা এখন এই ডিরেক্টরী ত়ে আছি
ধরুন আমরা স্লাশ ইউএসআর ডিরেক্টরী তে যেতে চাই
তাহলে লিখুন সিডি স্পেস স্লাশ ইউএসআর
লক্ষ্য করুন লিনাক্স এ slash বলতে ফ্রন্ট স্লাশ বোঝায়
এন্টার টিপুন
এখন বর্তমান কর্মরত ডিরেক্টরী দেখা নেওয়া যাক
হ্যাঁ আমরা স্লাশ ইউএসআর ডিরেক্টরী ত়ে এসে গেছি
এইক্ষেত্রে সমস্যা হল পথটি খুব দীর্ঘ হতে পারে কারণ এগুলি হল অ্যাবসোলিউট পাঠনামে বা পরম পথ যা মূল ডিরেক্টরী থেকে সমগ্র পথ তালিকাভুক্ত করে
এর পরিবর্তে আমরা রিলেটিভ পাঠনামে বা আপেক্ষিক পথ ও ব্যবহার করতে পারি যা বর্তমান ডিরেক্টরী থেকে শুরু হয়
এখানে দুটি বিশেষ অক্ষর জানা প্রয়োজন dot বর্তমান ডিরেক্টরী এবং ডট ডট বর্তমান ডিরেক্টরীর প্যারেন্ট বা উর্ধ্বস্থ ডিরেক্টরীকে বোঝায়
এখন সিডি কমান্ড নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক
কোনো আর্গুমেন্ট ছাড়া সিডি কমান্ড এর দ্বারা হোম ডিরেক্টরী ত়ে ফিরে আসা যায়
কমান্ড প্রম্পট এ সিডি লিখে করে এন্টার টিপুন
এখন পিডব্লুড কমান্ড এর দ্বারা বর্তমান ডিরেক্টরী কি ত়া দেখে নেওয়া যাক
দেখুন এখন আমরা আমাদের হোম ডিরেক্টরী homegnuhata ত়ে ফিরে এসেছি
এখন মিউজিক ডিরেক্টরী ত়ে যেতে লিখুন সিডি স্পেস Musicবড় হাতের অক্ষরে ম স্লাশ
এন্টার টিপুন
এখন পিডব্লুড কমান্ড এর দ্বারা বর্তমান ডিরেক্টরী কি ত়া দেখেনি
এন্টার টিপুন
দেখুন এখন আমরা homegnuhataMusic ত়ে এসেছি
এখন মিউজিক ডিরেক্টরী এর প্যারেন্ট ডিরেক্টরী ত়ে যাওয়া যাক
এর জন্য সিডি কমান্ড এর সাথে ডট ডট ব্যবহার করতে হবে
লিখুন সিডি স্পেস ডট ডট
এন্টার টিপুন
এবার পিডব্লুড ব্যবহার করে বর্তমান ডিরেক্টরী কি ত়া দেখে নেওয়া যাক
আমার আবার homegnuhata ত়ে ফিরে এসেছি
এবার ডট ব্যবহার করে বর্তমান ডিরেক্টরী এর সাব ডিরেক্টরী ত়ে যাওয়া যাক
কমান্ড প্রম্পট এ লিখুন সিডি স্পেস ডট স্লাশ Documentsবড় হাতের অক্ষরে ডি স্লাশ
এন্টার টিপুন
পিডব্লুড ব্যবহার করে বর্তমান ডিরেক্টরী কি ত়া দেখে নেওয়া যাক
আমরা এখন homegnuhataDocuments ডিরেক্টরী তে আছি
ভালো করে দেখার জন্য কন্ট্রোল L এর দ্বারা স্ক্রিন পরিস্কার করে নিন
হোম ডিরেক্টরী ত়ে ফিরে যাবার জন্য সিডি কমান্ড লিখে এন্টার টিপুন
আবার পিডব্লুড কমান্ড এর দ্বারা দেখে নিন বর্তমান ডিরেক্টরী কি
আমরা homegnuhata ত়ে ফিরে এসেছি
আমরা আপেক্ষিক পথ এ অনেক এর দ্বারা আলাদা করে লিখতে পারি
এই স্লাইড এ আমরা ফাইল সিস্টেমের ক্রমোচ্চ শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি
রুট অর্থাৎ মূল অথবা চূড়াতে আছে
হোম এবং বিন root এর অধীনে দুই সাব ডিরেক্টরী
ব্যবহারকারীর নাম অর্থাৎ এখানে গ্নুহাটা home এর অধীনে গ্নুহাটা নামক একটি সাব ডিরেক্টরী হিসাবে দেখা যাচ্ছে
স্লাশ বিন ডিরেক্টরী ত়ে যেতে কমান্ড প্রম্পট এ সিডি স্পেস ডট ডট স্লাশ ডট ডট স্লাশ বিন লিখে এন্টার টিপুন
পিডব্লুড কমান্ড এর দ্বারা বর্তমান ডিরেক্টরী কি ত়া দেখে নিন
এখন আমরা bin ডিরেক্টরী ত়ে আছি
প্রথম আমাদের ডট ডট স্ল্যাশ হোম স্ল্যাশ গ্নুহাটা থেকে স্ল্যাশ হোম এ নিয়ে যায়
পরবর্তী ডট ডট আমাদের home থেকে root এ নিয়ে যায়
তারপর আমরা বা রুট থেকে bin ডিরেক্টরী ত়ে এসেছি
এবার সিডি কমান্ড এর দ্বারা পুনরায় হোম ডিরেক্টরী ত়ে ফিরে আসা যাক
ডিরেক্টরী তৈরী করার জন্য আমরা মকদির কমান্ড ব্যবহার করি
এরজন্য কমান্ড এবং যে ডিরেক্টরী তৈরী করা হবে তার নাম লিখতে হয়
তাহলে বর্তমান ডিরেক্টরী এর ভিতর ওই নামের একটি ডিরেক্টরী তৈরী হয়ে যাবে
টেস্টডির নামক ডিরেক্টরী তৈরী করতে লিখুন মকদির স্পেস টেস্টডির
এন্টার টিপুন
টেস্টডির ডিরেক্টরী সফলভাবে তৈরী হয়েছে
মনে রাখবেন ডিরেক্টরী তৈরী বা ডিলিট হলে লিনাক্স আলাদাভাবে কোনো বার্তা দেয় না
আপনি যদি কোনো এরর মেসেজ না পান ত়ার মানেই কমান্ড টি সফল হয়েছে
আমরা পরম বা আপেক্ষিক পথ ব্যবহার করে ফাইল সিস্টেম tree এর যেকোনো স্থানে ডিরেক্টরী তৈরী করতে পারি
এক্ষেত্রে আমাদের সেটি করার অনুমতি থাকতে হবে ও সেই নামে ফাইল অনুপস্থিত থাকতে হবে
এই পদ্ধতিতে অনেকগুলি ডিরেক্টরী এমনকি ক্রমবিন্যস্ত অনেকগুলি ডিরেক্টরী ও তৈরী করা যায়
মকদির স্পেস টেস্ট1 স্পেস টেস্ট2 লিখে এন্টার টিপুন
এইটি বর্তমান ডিরেক্টরীর অধীনে দুটি ডিরেক্টরী টেস্ট1 এবং টেস্ট2 তৈরি করবে
লিখুন মকদির স্পেস টেস্টট্রি স্পেস টেস্টট্রি স্লাশ টেস্ট3
এটি একটি ডিরেক্টরী টেস্টট্রি এবং তার ভিতর অন্য একটি সাব ডিরেক্টরী টেস্ট3 তৈরি করবে
সুতরাং আমরা বর্তমান ডিরেক্টরীতে চারটি ডিরেক্টরী অর্থাৎ টেস্টডির টেস্ট1 টেস্ট2 এবং টেস্টট্রি তৈরি করেছি যাদের মধ্যে প্রথমটি তিনটি খালি এবং শেষ ডিরেক্টরীতে টেস্ট3 নামক সাব ডিরেক্টরী আছে
মকদির কমান্ড এর মতই রামদির কমান্ড আছে যার দ্বারা একটি বা অনেকগুলি ডিরেক্টরী ডিলিট বা সরিয়ে দেওয়া যায়
এই কমান্ড টেস্ট1 ডিরেক্টরী টিকে ডিলিট করতে সফল হয়েছে
আপনি একটি ডিরেক্টরী ডিলিট করতে পারবেন কেবলমাত্র যদি আপনি তার মালিক হন আপনার বর্তমান ডিরেক্টরী যে ডিরেক্টরী টি সরিয়ে দিতে হবে তার থেকে ক্রমচ্ছ শ্রেণীবিভাগে উপরে থাকে এবং যদি ডিরেক্টরী টি ফাঁকা থাকে
এখন কমান্ড প্রম্পট এ লিখুন সিডি স্পেস টেস্টট্রি স্লাশ টেস্ট3
তাহলে আমরা এখন টেস্ট3 ডিরেক্টরী ত়ে আছি যেটি টেস্টট্রি এর অন্তর্গত একটি সাব ডিরেক্টরী
এন্টার টিপুন দেখুন এটি করা যাচ্ছে না
কারণ বর্তমান ডিরেক্টরী যে ডিরেক্টরী টি ডিলিট করা হবে তার থকে ক্রমচ্ছ শ্রেণীবিভাগে উপরে নেই
তাহলে আমাদের এমন কোনো ডিরেক্টরী ত়ে যেতে হবে যেটি ক্রমচ্ছ শ্রেণীবিভাগে testdir এর থেকে উপরে আছে
সিডি স্পেস ডট ডট লিখে এন্টার টিপলাম
এবার সিডি স্পেস ডট ডট প্রয়োগ করে প্যারেন্ট ডিরেক্টরী ত়ে ফিরে যাওয়া যাক
এখন পূর্বের কমান্ড টিকে আবার প্রয়োগ করুন
এন্টার টিপুন
টেস্টডির ডিরেক্টরী সফলভাবে ডিলিট হয়ে গেছে
লক্ষ্য করুন টেস্টডির ফাঁকা ছিল
একসাথে অনেকগুলি ডিরেক্টরী বা ক্রমচ্ছ শ্রেণীবিভাগে বিন্যস্ত ডিরেক্টরী গুলিকে একবারেই ডিলিট করা যায়
তাহলে টেস্টট্রি ডিরেক্টরী এবং তার সাব ডিরেক্টরী test3 এই দুটিকে একসাথে ডিলিট করা যাক
কমান্ড প্রম্পট এ রামদির স্পেস টেস্টট্রি স্পেস টেস্টট্রি স্লাশ টেস্ট3 লিখে এন্টার টিপুন
দেখুন এটি একটি এরর মেসেজ জানাচ্ছে যে টেস্ট্রি ডিরেক্টরী ডিলিট করা যাবে না কারণ সেটি খালি নেই
একটি বিষয় হয়তো আমরা লক্ষ্য করিনি যে testtreeটেস্ট3 ডিলিট হয়ে গেছে কারণ ওটি খালি ছিল
এটি পরীক্ষা করার জন্য লিখুন সিডি স্পেস টেস্টট্রি
এন্টার টিপুন
এবার এলএস লিখে এন্টার টিপুন
দেখুন এখন ডিরেক্টরী ত়ে কিছু নেই টেস্ট3 ডিলিট হয়ে গেছে
সুতরাং এই লিনাক্স টিউটোরিয়াল এ আমরা লিনাক্স ফাইল ও ডিরেক্টরী এবং লিনাক্স ডিরেক্টরীর নিয়ে কিভাবে কাজ করতে হয় ত়া শিখেছি
ডিরেক্টরী দেখুন সেগুলি তৈরী করুন সরিয়ে দিন এক ডিরেক্টরী থেকে অন্য ত়ে যাওয়া ইত্যাদি অভ্যেস করুন
এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল